এখানে একটি অনেকগুলি পাথর লাল পাথর দেখা যাচ্ছে | এবং পাথরে অনেক লোককে বসে থাকতে দেখা যাচ্ছে |একজন তিনজন মহিলাকে দেখা যাচ্ছে | এবং একজন পুরুষকে দেখা যাচ্ছে ।

এটি একটি বিশাল বড় বিগ বাজার এবংবিগ বাজারে-এ-এ বিগ বাজারে-এ অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে।